নীচে ছোট ছোট পাথর দেখতে পারছি।

ছবিটাতে আমরা একটি মন্দির দেখতে পারছি।

মাঝখানে কিছু জামাকাপড় রাখা আছে

টেবিলের উপরে অনেক জিনিসপত্র রাখা আছে।

দুটো বাইক দাঁড় করানো আছে।

সাইডে অনেকগুলো হলুদ ফুল দেখতে পারছি।

ছবিটাতে আমরা একটি রুম দেখতে পারছি।

গ্যারেজের ভিতরে অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে।

চায়ের দোকানের আশেপাশে কয়েকটি দোকান দেখা যাচ্ছে।

সামনে একটা বড় টেবিল দেখা যাচ্ছে।

ওপরের দেওয়ালে একটি লাইট জ্বলতেসে।

ছবিটাতে আমরা একটি বাড়ি দেখতে পারছি।

আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

দোকানটি কাঁচ দিয়ে ঘেরানো রয়েছে।

পাশে বসার জন্য দুটি ব্রেঞ্চ দেখতে পারছি।

পার্ক -এর ভিতরে অনেক খেলনার জিনিস দেখা যাচ্ছে।

অনেকগুলো বাইক দাঁড় করানো আছে।

সামনে একটি টেবিল দেখা যাচ্ছে।

পাশে দুটোই মানুষ বসে আছে।

ছবিটাতে আমরা একটি রুম দেখতে পারছি।

ছবিটাতে আমরা একটি অনুষ্ঠান বাড়ি দেখতে পারছি।

গেট -এর উপরে অনেক ফুল দিয়ে সাজিয়ে রেখেছে।

ছবিটাতে আমরা একটি ইস্কুল দেখতে পারছি।

এই স্কুলটি চারপাশে ঘেরানো আছে।

রেস্টুরেন্টের ভিতরে অনেক গুলো টেবিল বসানো আছে।